এবং যার ইচ্ছে দোকানটিতে চলে যাবে অনেক সুন্দর জামা পা প্যান্ট পাওয়া যায়।

মেঘলা মেঘলা ওয়েদার এবং উপরে একটি ট্যাংকি বসানো হয়ে আছে এবং এই ঘরটি অনেক লম্বা অনেক বড় এবং সুন্দর।

এবং ফুলগুলো খুবই সুন্দর এবং --

হয় একটি পুখুর পুখুরটিতে নামার জন্য সিঁড়ি করা হয়ে আছে ।

এবং চারপাশে গাছপালা রয়েছে। খুবই সুন্দর ইস্কুল টিকে লাগে--

এই লোকটি কর্মচারীটি দাঁড়িয়ে আছে এবং একটি লোক খাবার অর্ডার দিয়েছে ।